তীতুর শক্তি বাড়তে লাগল জমিদার ও নীলকরদের সঙ্গে কয়েকটি সংঘর্ষ হলো তীতুমীর নিজেকে শাসনকর্তা বলে ঘোষণা করলেন ইংরেজরা অন্যায় ভাবে এক এদেশের রাজরা হয়ে এএ বসেছে

তীতু তাদের এএ স্বীকার করতে রাজি নন তিনি শাসনকর্তা হিসাবে স্থানীয় জমিদারদের কাছে খাজনা দাবি করলেন

আশেপাশের কয়েকটি গ্রামের হিন্দু মুসলমান কৃষক তাকে স্বাধীন বাদশাহ বলে মেনে নিলো

ইংরেজ শাসকরা ভয় পেলো তাদের শাসনের মূল এএএ তীতুমীর আঘাত হানছে যে

এর অবস্থা ইংরেজরা সহ্য করতে পারলোনা তাই তারা তীতুমীরকে শাসন করতে নারকেল বেড়েতে সৈন্য পাঠালো

এখানে তিতু তার অনুচরদের নিয়ে অসংখ্য বাঁশ আর মাটি দিয়ে তৈরি করছেন বাঁশের দূর্গ এই দূর্গে কয়েকটি কক্ষ কোনো কক্ষে খাদ্য

কোনো অস্ত্র সস আ কোনো কোথাও অস্ত্র অস্ত্র বলতে তার বাড়ি বর্শা সড়কি লাঠি থেকে আরম্ভ করে কাঁচা বেল ইট ইত্যাদি

যেদিকেই চোখ ফেরাই সেদিকেই দেখি ভারতীয় সংস্কৃতির বটবৃক্ষের ঝুড়ি

ভারতের লোকও ভুলে গেছে কবে তা কারসেসব দেশে গিয়ে সংস্কৃতি বিস্তার করেছিল কিন্তু সেসব দেশের লোক এখনো ভোলেনি কিংবা ভুলে গেলেও BREATHE আ সজ্ঞানে কীর্তি লোপ ও করেনি

ইসলাম তো মন্দির ও মূর্তি ভঙ্গের জন্য প্রসিদ্ধ অথচ আফগানিস্তানের বামিয়ানে বৌদ্ধ মূর্তি এখনও সযত্নে রক্ষিত

আর হ্যাঁ জাভা দ্বীপের ব্য বড়ো বধূর এখানে আআ বলে রাখি কালাপাহাড়িতে খৃষ্ঠানরাও কম যায়না প্রাচীন গ্রিক রোম ও ককীর্তি আর তারাও একদা আআ ধ্বংস করেছে বা অন্য কাজে লাগিয়েছে তা সত্ত্বেও যা টিকে গেছে তা,,, এখন তাদের এই বংশধরদের অমূল্য উত্তরাধিকারী রূপে সাদরে সংরক্ষ

কতবার এলো কত না দস্যু কতবার ঠগে ঠগে হলো আমাদের কত গ্রাম উজার কত বুলবুলি খেত খেল কত ধান কতবার গাইল বর্গীর গান তবু বেঁচে থাকে আমার প্রাণ এই জনতার কিষান কুমোর জেলে মাঝি তাঁতি আর কমর আ কামার অমর দেশের মাটিতে আ মানুষ অজয়ের প্রাণ

এদেশে বন্ধ কতকাল ফল কতকাল ফলে মাটির টান দিকে দিকে জ্বলে পুড়ে ছারখার টানা খাসান

ঠিক কত বয়সে তা মনে নেই কিন্তু এবারে একটা চাকর পেলে আমি চাকরের আসল নামটা শ্রী রামলাল কুন্ডু BREATHনিবাস বর্ধমান বীরভুই সে কিন্তু বলতো তার নাম শ্রী এএ আমনাল কুন্ডু

ছেলেবেলা থেকে রামলাল ছিল আমাদের ছোটো কর্তার কাছে ঘুমের আগে ক্ষানিক পায়ে সুর, সুরি না দিলে ছোটো কর্তার ঘুমই আসত না সেই সমস্ত ভাঁর পেয়েছিল রামলাল কিন্তু কাজে টিকতে পারলোনা সকাল থেকে সন্ধ্যে একেবারে ম্ সুনিয়মে বাঁধা চালে চলত ছোটো কর্তার কাজকর্ম সমস্তই নিয়মের একচুল এদিক ওদিক হলে ছোটো কর্তার মেজাজ খারাপ

বুক ধড়ফড় অনিদ্রা

এমনই নানা উৎপাত আরম্ভ হতো চাকরদের এইসব বুঝে চলতে হতো

না হলেই তৎক্ষণাৎ, আআ বরখাস্ত

অগ্নি আগরে আকাশে যারা লিখেছে আপন নাম চেনো কী তাদের হয়তো, এই তুরঙ্গ জীবন মৃত্যু জূড়ে তারা উদ্দাম

দূরে দুইয়েরই বল গাদায়ী পৃথিবী বিশাল তারা জ্বালিয়েছে আকাশের সীমানাই ঘরের দেওয়াল তাই ফেটে চৌচির প্রহনজলের বিবাগী মনের দোলা লেগে নাচে ভাই তাদের হৃদয়ে সমুদ্র অস্থির

তবে, ত বলি তবে বারি শোনো তবে আজ বলি অন্তরে আমি তাদেরই দলের দলি

রক্তে আমার অমনি গতির নেশা না সায় অগ্নি স্ফুরিছে যাহার বিজলী ঠিকরে খু খুড়ে আমি শুনিয়াছি সেই হৃষ্য রাজের হৃষা

আমরা দুজন একটি গাঁয়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ

হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি বা

তোরা কেউ পারবিনে গো পারবিনা ফুল ফোটাতে

এভাবে নয় এভাবে ঠিক হয়না নদীর বুকে বৃষ্টি পড়ে পাহাড় তাকে সয়না বা হাতর উপর হাত রাখা সহজ নয় হাতের উপর হাত রাখা খুব সহজ নয়

এরকম অজস্র কবিতা লেখা হয়েছে বাংলা ভাষায়

যারা বাংলা ভাষাকে ভালোবাসেন

এই ভাষা নিয়ে যারা চিন্তাভাবনা করেন

তাদের মনে আজকাল একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে এটা একটা আশঙ্কা

কারণ এই ভাষার গুরুত্ব দিনে দিনে কমছে

ইংরেজি মাধ্যম school -গুলির রমরমা যত হচ্ছে

বাংলা মাধ্যম school -গুলির অবস্থা দিনে দিনে তত সঙ্গীন হচ্ছে

বিশেষত নগরকেন্দ্রিক মানুষেরা বা মফঃস্বলে যারা থাকেন তারা তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে

বাংলা মাধ্যমে বাংলা মাধ্যম school -এ পড়াতে কুন্ঠিত বোধ করছেন

হয়তো জানলোইনা কি আকর লুকিয়ে রয়েছে সহজ পাঠ বা আবোলতাবোলে পাল্টা অনেক যুক্তি আসতে পারে কিন্তু মোদ্দা কথা হল

বাংলা সাহিত্যের এই রত্নভান্ডার হারিয়ে যেতে বসেছে এছাড়াও বেশ কিছু শব্দ আমরা হারিয়েছি

এ দু একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আজকাল কারণ শব্দটা কিন্তু শোনা যায় না আমরা বলি কেন কি এরকম একাধিক শব্দ একটু কান পাতলেই

বলা যেতেই পারে নদী ভাষার মতো একঘাটে তার এক এক রূপ পন্ডিতেরা বলেন অন্য সবকিছুর মতো ভাষারও দশ বছর অন্তর পরিবর্তন হয়

কাছেই কাজেই কিছু শব্দ হারিয়ে যাবে কিছু শব্দ নতুন আসবে এটাই তো স্বাভাবিক নিশ্চয়ই এটাই তো বিজ্ঞান কিন্তু ভিন্ন ঘাট থেকে এই একই নদীকে

যতই আলাদা লাগুক না কেন মূলধারা তো এক

যদি না তার মধ্যে পলি পরে পলি পরে পরে নদী একটা সময় শীর্ণ গতিহারা হয়

অতীতে এমন এক এমন বহু নদী কালের গহ্বরে চলে গেছে

ঠিক তেমনই এই ভারতের এই ভারতেই বেশ কিছু আঞ্চলিক ভাষা হারিয়ে গেছে চিরতরে

তাহলে এখন আমাদের করণীয় কি বা আদৌ কিছু কি করণীয় আছে

প্রযুক্তি অবদানে আমরা চিঠি লিখতে ভুলেছি

বিনা আয়াসে আমরা মূল বই না পড়ে ই-বই পড়ি

তাতে বই হাতে নিয়ে পড়া যে আমেজ তা কতটা পাই তাতে যথেষ্ট সন্দেহ আছে

বেশ কিছু মানুষ এই ভাষাকে নিয়ে চর্চা করছেন বিশেষত little magazine -এর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ

শুধুমাত্র ভালোবাসাকে সম্বল করে তারা কাজ করছেন

একাধিক বিশিষ্ট সাহিত্যিক তাদের হাত পাকিয়েছেন এই পত্রিকা আমরা জানি আমরা

আমরা এও জানি যে মহাশ্বেতা দেবীর যাবতীয় গ্রন্থ প্রকাশ এই little magazine প্রকাশিত হয়েছে

পথের দুধারে যে sign-board -গুনো দেখি

hello hello জনতা bank এ আপনাকে স্বাগত. আমি কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ বলছি, আ~ আজ সকাল দশটার সময় আমার bank এ~ card টা চুরি হয়ে যায়, মানে হারিয়ে যায়.

okay, okay. অ্যাঁ sir এটার মধ্যে কিছু একটা procedure আছে, so আপনি কোন চিন্তা করবেন না. তো আপনার অ্যাঁ registered number টা জানতে পারি যেটা bank এর সাথে link আছে?

okay sure অ্যাঁ sir আপনার নামটা?

okay, thank you sir. অ্যাঁ sir আপনার যে অ্যাঁ address আছে, একটু confirm করুন please.

okay, thank you sir. okay so অ্যাঁ sir এই card টা যে আপনার হারিয়ে গেছে তারপরে আপনি কি banking অ্যাঁ website এ গিয়ে অ্যাঁ কোনো ভাবে অ্যাঁ bank মানে আমাদেরকে inform করার চেষ্টা করেছেন? না banking website এগিয়ে ওইটা কে block করার চেষ্টা করেছেন কোনো website থেকে? না আসলে আমি ওইটা জানিনা কিভাবে করতে হয়, তাই আপনাকে phone করলাম এইমাত্রই .

no problem sir, আমি আপনাকে যে করাব procedure টা okay

হ্যাঁ sir, so~ যেহেতু sir এই card টা আপনি~ অ্যাঁ আপনার হারিয়ে গেছে, so আপনাকে অ্যাঁ বাড়ির আসে পাশে, মানে যেটা nearest police station sir, ওখানে গিয়ে একটা general diary আপনি করে দিন এই জিনিসটার জন্য. আর সেটার একটা copy আপনি অ্যাঁ bank এর branch এ, আপনার যে nearest branch আছে, ওখানে একটু জমা করে দেবেন, okay sir?

মানে বলছি, এরকম করলে হয় না, আগে বন্ধ করে দিলাম, তারপরে গিয়ে complaint টা করলাম, যদি এর মধ্যে মানে কেউ আমার card টা পেয়ে গেল, সে ম~ কোনোরকম আমার সাথে for~ fraud হলো তখন? হম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই sir, তো ওটার জন্য আমি আপনাকে guide করে দিচ্ছি, আমাদের banking যে website টা আছে, আপনার phone এ নিশ্চয়ই app টা download করা আছে আমাদের bank এর right sir, E -banking sorry আমার কাছে নেই app টা.

আমি over the call আপনাকে অ্যাঁ এটার procedure টা বলে দিচ্ছি. আপনি এক্ষুনি করে নিতে পারবেন, okay sir আপনার

হ্যাঁ হ্যাঁ sir, জনতা bank E-mobile ap~ app বলে আছে, আপনি পেয়ে যাবেন E-mobile.

okay E-banking যেতা. হম আপনি search করুন. আচ্ছা এই এখানে একটা blue র symbol বলে এটা আসছে, ওটা কি?

একটা blue এ~, blue symbol এ একটা আসছে জনতা bank. হ্যাঁ sir, correct. ওই app টা. আপনি এবার install করেনিন আপনার phone এ. অ্যাঁ আ actually আমি এখন tower পাচ্ছিনা ঠিক মতন. আমায় কি এ~ এখন phone ই করলে হবে~ করতে হবে নাকি আমি আসতে হবে ওই bank এ? sir আপনি bank এ definitely যেতে পারেন, sir আপনার nearest এ অ্যাঁ bank এর branch আছে, সেখানে আপনি visit করে এই~ অ এই complain টা করলেও আপনার আ সেটাতেও হয়ে যাবে, সেটাতে কোন অসুবিধা নেই. আর mobile থেকে করাটা sir easy আপনার যেটা আপনি যখন ইচ্ছা আপনার বাড়ির থেকে বসে করতে পারবেন so সেই জন্য আমি আপনাকে বলছিলাম হ্যাঁ এটা একদিকে হত কারণ আমি দু~ উম আগামী দুদিনের মধ্যে হয়তো আসতে পারবো না bank এ. আচ্ছা আপনি কোনমতে বন্ধ করতে পারবেন? আ হ্যাঁ sir আমি একবার আ চেষ্টা করে দেখতে পারি, আমি একটু এর সাথে একটু আ কথা বলে, আমি আপনাকে এক্ষুনি inform করছি sir, okay? আপনি আপনার~ আ দুটো minute সময় দিন, আপনার call টা আমি যদি hold করতে পারি?

okay, thank you sir. আ sir call hold করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে,

sir definitely আমরা backend থেকে এখানে card টা অ্যাঁ immediate বন্ধ করতে পারছি, but ওটার জন্য আপনাকে কিছু details verification আপনাকে করতে হবে sir

তো, যেমন sir আপনার অ্যাঁ কিছু government ID, documents আপনাকে অ্যাঁ bank এ~ আমাদের যে bank এর website আছে, অ্যাঁ ওখান থেকে আপনি E-mail ID পারবেন customer care এ, ওখানে আপনাকে ওটা E-mail করে পাঠাতে হবে sir. আমরা ওটা verify করে, তারপর আপনার card টা এখান থেকে, back end থেকে block করে দিতে পারি sir. আচ্ছা, আমার documents কি ওই অ্যাঁ pan card হো~, অ্যাঁ passbook

book, আপনার অ্যাঁ কোনো government ID আর কোনো address proof, যেটা আপনার কাছে আছে, আপনি উত্তর অ্যাঁ এ~ E-mail, আপনা ও~ অ E-mail ID তে send করে দিন, okay sir

উম voter card টা নেই, আধার card দিলে হবে শুধুমাত্র? আহ, হ্যাঁ sir আধার card দিলে হবে, অসুবিধা নেই.